এটি একটি ঘরের ভিতর হচ্ছে এই পুজোটি।

পিছনটার দুই সাইডে মাটি রয়েছে।

এই ঝর্না দিয়ে খুব সুন্দর ভাবে জল পড়সে।

একানে এই অটোদুটির একপাশে একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষ দাঁড়িয়ে আছেন।

এই দুকানের বাহির দিকে এক সাইডে একটি সি_সি_টি_পি ক্যামেরাও লাগানো আসে সেটা দেখা যাচ্ছে।

এবং সেলুনটিনিতে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আসে।

মানুষের ফেসওয়াশ ইত্যাদি সব কাজে ব্যবহৃত হয়।

এই ছবিতে একটি পার্কের দৃশ্য দেখা যাচ্ছে।

এবং এই পার্কের পিছন দিকে একটি ছুট্ট ঘরও দেখা যাচ্ছে।

এখানে চারজন পুরুষ মানুষকে দেখতে পাচ্চি।

একানে একজন মানুষের বাইকের চাবিও দেকা যাচ্ছে।

এখানে ব্যাডমিন্টন এবং শিশুদের শেখার জন্য অনেক কিছু রয়েছে।

এই রুমে ফ্যান বাল্ব ইত্যাদি রয়েসে।

এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটি গরু রশি দ্বারা বাধা আসে ।

এখানে অনেস মানুষকে দেখা যাচ্ছে এই মেলার এক সাইডে একটি বড়ো গাছ দেখা যাচ্ছে।

এটি হলো একটি ধাবা এই ধাবাটির নাম হলো নিউ মারওয়ারী তন্দুরি ধাবা।

এখানে ফোর হুইলার পাঁচটি গাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিতে কয়েকটি ছাত্র ও শিক্ষক দেখা যাচ্ছে।

এই মাঠের পিসন দিকে একটি বেড়া দেওয়া আসে বাঁশের।

এই শোরুমে হোন্ডা কোম্পানির বাইক এবং স্কুটি রয়েছে।

এবং এই শোরুমটি খুব সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজানো রয়েসে।

একানে অনেকগুলো মানুষ কাম করছেন।

এই ছবিতে দেখা যাচ্ছে এখানে একটি ঘরের কাম চলসে।

এটানে এই ছাদ ঢালাইটি দেওয়া হচ্ছে প্লাইউড দিয়ে।

এই প্লাইউডটা বাশ এবং লোহার পাইপ দিয়ে টেস লাগিয়ে আটকানো হয়েছে এটা দেখা যাচ্ছে।

এই রুমে ফ্যানও রয়েসে ।

এই স্টেডিয়াম -এ বসার জন্য সিঁড়ি দিয়ে বসার জায়গা আসে।

একানে পিসন দিকে অনেক বড় একটি গর দেকা যাচ্ছে।

এটি হল একটি সেলুন এই সেলুনে তিনটি চেয়ার রাখা দেকা যাচ্ছে।

এখানে কয়েকজন মানুষকে ক্যারাটে শিখতে দেখা যাচ্ছে।